এ্যার এই ফটোর মধ্যে রাহা যায় যে সেলেটা বোতল দিয়া জল খায়।

এইটা দেইখ্যা লাগে যে এইচা একটা রুম ।

এটা দেখিয়া লাগে যে সামনে টাইলস আসে এটা দেখিয়া লাগে যে টাইলসের রংটা সাদা লাল রঙের আসে।

ফটোটা দেইখা বুঝা যার যে এখানে একটা মিটিং সলের।

ইহা দেখিয়া লাগল যে আলমারিটা বন্ধ আসে।

আলমারির সাইডের ওয়ালের কালারটা এটা দেখিয়া লাগে যে সাদা।

এই জায়গাটা দেখিয়া বুঝা যার যে এটা একটা ঘুরার জায়--

এটার মইদ্যে দেইখ্যা বুঝা যার যে এইটা একটা গুদাম ঘর।

ফার্নিসারের দুকানের মইধ্যে দেখা যায় যে কতগুলা সোফাও রাখা আসে ।

পার্লারের মইদ্যে একটা মেয়ে আসে চুলের মইদ্যে কিছু করে পার্লারোর হাজ।

এখানে দেহা যায় যে একটা খালি জায়গা আসে।

দেইখা বোঝা যাচ্ছে তিনটা মহিষ আসে।

ইটা দেকিয়া বোঝা যায় যে এটা একটি মাছের বাজার।

যা দেইখা লাগে যে যেনো টিনের চালও আসে।

চালি কিয়া বুঝা চার্জ -এর লাইট আসে ওতে কয়েকটা।

এটা দেখিয়া বুঝা যায় যে এখন একটা দুকান বন্ধ আসে।

এটা দেখিয়া বুঝা যার যে সামনে দুইটা সিঁড়িও আসে এটা দেখিয়া বুঝা যার যে সামনে টাইলস লাগানিও আ --

এটা দেখে বোঝা যার যে এটা একটা রাস্তার ফটো ।

দোকানটা আবার বোঝা যার যে হোটেল ।